সেনাবাহিনী গড়ে তোলেন। এই বাহিনীতে তানাজি সূর্য জি জেউয়াজির মত অনেক সাহসী সর্দার ছিলেন। শিবাজী বললেন নিকটবর্তী মুসলিম

শিবাজী মহারাজের রাজ্যাভিষেক, শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল ষোলোশো ছিয়াত্তর সালে। সেই থেকে তাকে ছত্রপতি শিবাজী মহারাজ নামে ডাকা হতো। তিনি হিন্দি স্বরাজ প্রতিষ্ঠা করেন। তারা অন্যায় ও অত্যাচারে কি হয়েছে? তিনি সকল ধর্মের সম্মান করতে অভ্যস্ত। রায়গড় ছিল ছত্রপতি শিবাজী মহারাজের রাজধানী। ছত্রপতি শিবাজী মহারাজ ষোলোশো আশি সালে মারা যান। ভারতের ইতিহাসে ছত্রপতি শিবাজী মহারাজের নাম অমর হয়ে থাকবে। নিয়ম কল ষোলো শো চুয়াত্তর থেকে ষোলোশো আশি। স্ত্রী মহারানীর সাইবাই ধর্ম স্ত্রী। সোয়াবাই, উত্তল ভাই, স্কোয়া বাই, কাশি বাই সন্তান সম্বতি পুত্র রাজারাম

সুখ ভাই, নিবলঙ্কর কন্যা রনু পাই, কন্যা অম্বিকা বাই, মহাজিৎ, কন্যা রাজকন্যা, পিতা শাহজী ভোসলে কর্ম হিন্দু হর মন্দির সাহেব সকন্দ শ্রী হরমন্দি শাহী বা শ্রী দরবার সাহেব হলো ভারতের পঞ্চ পাঞ্চাল রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত একটি গুরুদ্বার। এটি শিখদের সবচেয়ে পবিত্র বিবেচিত এই গুরুদার টি

পনেরোশো অষ্টআশি সালে সাই মিঞা মির্জি এর ভিত্তি স্থাপন করেছিলেন। ষোলোশো চার সালে পঞ্চম পোরশা ও ধন্ধন শ্রীগুরু অর্জুন দেব সাহেবজির এখানে আদিগ্রন্থের একটি পাণ্ডলিপি প্রকাশ করেন এবং এই স্থানটিকে অর্থ সাত তীর্থ নামে অভিহিত করেন। দুই বছর পর ষোলোশো ছয় সালে যে অকাল তখত সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ষষ্ট শ্রী গুরু হরগোবিন্দ সাহেব এছাড়াও সতেরোশো সাতান্ন সতেরোশো বাষট্টি এবং সতেরোশো চৌষট্টি সালে আফগান আক্রমণের সময় সেই হরমন্দর শাহী ভবন টি ধ্বংস হয়ে যায়। ষোলোশো সাতান্ন সালে জাহান খানের আক্রমণের সময়ও শ্রী দরবার সাহেবকে পাহারা দিয়েছিলেন বাবা দীপ সিংহজি। শহীদের শাহাদাত, আজ বাবাজীর স্মরণে শ্রী হরি মন্দির শাহ এর জির প্রদ প্রদক্ষিণ শাহেদ এবং অবস্থিত যেখানে শ্রী অখণ্ড পাঠ শাহী দিয়ে ধারাবাহিক পাঠ চলতে থাকে। ষোলোশো চৌষট্টি সালে সুলতান মহারাজা যশস্বী সিং আলুওয়ালিয়া কৃতিত্ব ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বর্তমান আকারে এতক্ষণ তো শ্রী হর মন্দির সাহেবের অস্তিত্ব আছে। চরণ মন্দির হিন্দিতে পরিচিত সোনার তীর্থ। কারণ হলো শের-ই-পাঞ্জাব মহারাজা রঞ্জিত সিং জির আঠেরোশো ত্রিশের দশকে হর মন্দির সাহেবের আরোহন করেছিল। যদি আমরা তার পুত্রের কথা বলি আবার ভারতীয় ও ইউরোপীয় প্রভাবের উপর স্পষ্টভাবে দৃঢ়মান। সত্তখণ্ড ও শ্রী হর মন্দির প্রভু চারদিকে মুখ করার চারটি দরজা। এই পুরুষত্বের প্রতি যে এটি প্রতিটি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য। শ্রী গুরু রাম দাস সাহেব প্রতিটি দেশ ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি এক লাখের ও বেশি মানুষ প্রতিদিন গুরু বা লঙ্গর খাওয়া হয়। ইতিহাস অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন পনেরোশো সাতাত্তর সালে গুরু রামদাসজী পবিত্র জলাশয় স্পর্শ করে। কিন্তু কিছু সূত্র অনুসারে এই জমিটির কাছে পুং গ্রামের বাসিন্দাদের কাছ থেকে কেনা হয়েছিল। অন্যরা বলেন যে, এটি কিনেছিলেন গুরু অমর দাসের সময় মুঘল সম্রাট। সম্রাট আকবর গুরু রামদাসের সাথে বিবাহের সময় দিদি ভাবিনি কে

লেক টি নির্মাণ করেছিলেন সমাপ্ত সন্তোষ সার এবং রামসার কাল খনন এবং হ্রদের মাঝখানে হরি মন্দির সাহেব তৈরি করেন। শহরটি এগিয়ে যায় গুরু হরগোবিন্দ সাহেব হরি মন্দির সামনে অকাল তখন নির্মাণ করেন। বিবেকার্ডের তাল খনন করে শহরের পশ্চিম সীমানায় লোহার দুর্গ নির্মাণ করে। ষোলোশো পঁয়ত্রিশ সালে গুরু হরগোবিন্দ সাহেব তখন কিরাপুর সাহেব ত্যাগ করে। তখন প্রায় পঁয়ষট্টি বছর ধরে শহরের প্রশাসন তিথি রাজের উত্তরাধিকারীদের অধীনে ছিল। ষোলোশো নিরানব্বই সালে গুরু গোবিন্দ সিংজি ভাই মনি সিংহজীকে খালসা সাধনের পরে অমৃতসর শহরের প্রশাসনের জন্য পাঠান। আঠেরোশো শতকে শহরে অনেক দাঙ্গা হয়েছিল। সতেরো শো পঁয়ষট্টি সালে নেতৃত্ব প্রতিষ্ঠার পর বেশ কয়েকজন মিসাল সর্দার মিশাল সর্দার অমৃতসরের শাসনভার গ্রহণ করেন। পবিত্র হ্রদের চারপাশে বিভিন্ন সর্দার তাদের দুর্গ স্থাপন করেছিল এবং বাইরে কাটা দাগ বা হালকা প্রতিষ্ঠিত হয়েছিল। যা ব্যবসায়ী ও কারিগরদের উন্নতি ও বৃদ্ধির জন্য ছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অমৃতসরের শরবত খালসা দেওয়ার অনুষ্ঠিত হয়েছিল। এভাবে এই শহরটি খালসা রাজধানী বেরিয়ে এলো আঠেরো শতকের শেষের দিকে। অমৃতসর পাঞ্জাবের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। রঞ্জিত সিং তিনি আঠেরো শো এক সালের মধ্যে মহারাজা উপাধি লাভ করেছিলেন। আঠেরো শো পাঁচ সালে তিনি জমজমা, পোটা, এবং ভাঙি

রঞ্জিত সিং এর সময়ের ফোর্ড কোবিন্দ গড় তৈরি হয়েছিল। রামবাগ তৈরী হয়েছিল এবং দরবার সাহেবের বিল্ডিং এর সোনার সহিত কাজ করা হয়। এই সমস্ত শহরে অগ্রগতিতে একটি বিশাল বৃদ্ধির দিকে পরিচালিত করে এবং এটি শিল্প ও বাণিজ্যিক প্রগতিতে আরো অগ্রসর হয়। সরোবর নির্মাণ থেকে খালসা সাজনা পর্যন্ত, গুরুজি আঠাশে ডিসেম্বর পনেরোশো অষ্টআশি সালে একজন মুসলিম ফকির শাহীন ঈমানির পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঁয়তিরিশ এর সাথে এর ভিত্তি প্রস্তরও স্থাপন করেছিল। এর আগে

তুমি কি সম্রাট আকবর শ্রী দিদি ভানী কে উপহার দিয়েছিলেন যখন তিনি শ্রী গুরু রামদাসজি কে বিয়ে করেছিলেন। সঙ্গে ঘটেছে জলধার টি সুরক্ষিত করার কাজটি শ্রী গুরু অর্জুন সাহেবজি করেছিলেন। এবং এই জলধরের ঠিক মাঝখানে শ্রী হরমন্দির সাহেবের বিল্ডিং তৈরি করা হয়েছিল। যার গাড়ি পরিষেবা ফিতরা করেছিলেন শ্রী হরমন্দির সাহেব শ্রী গুরুগ্রন্থ সাহেব ষোলোশো ষোলো আগস্ট ষোলো শো চার সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী গুরুগ্রন্থ সাহেব শ্রী গুরু অর্জুন সাহেব নিজের সম্পাদনা করেছিলেন। ভাই বুধাজী কে হরমন্দির সাহেবের প্রথম গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। গুরু অর্জন সাহেব প্রতিদিন গভীর রাত পর্যন্ত গুরুবাণী পাঠ ও কীর্তন করার রীতি আজও একই রকম। ষোলো শো পঁয়ত্রিশ সালে শ্রী গুরু হরগোবিন্দ সাহেব

সেই অমৃতসর ত্যাগ করে চিড়াকুট সাহেবে যান। সেই দিনগুলি হর মন্দির সাহেবের পরিচালনায় কৃষিকাজের উত্তরাধিকারী দের হাতে চলে যায়। ষোলোশো চৌষট্টি সালে নবম গুরু শিখ গুরু তেজ বাহাদুর জী যখন দরবারি সাহেব পরিদর্শন করতে আসেন তখন নতুন উৎপীড়নের অধিকারীরা তাদের প্রবেশ করতে দেয়নি এবং দরজা বন্ধ করে দেয়। খালসা সাজান থেকে রণজিৎ সিং পর্যন্ত, ষোলোশো নিরানব্বই এছাড়া অমৃতসরের জনগণের অনুরোধে বৈশাখীতে হালসা উদযাপনের পর শ্রী গুরু গোবিন্দ সিং, বাই মনি সিং জিকে, ভাই ভোপাল সিং, বাই গুলজার সিং, কেহর সিং, দান সিং, কিরাত সিং, এর সাথে অকাল তখতে নিযুক্ত করেন এবং হরমন্দির সাহেবের ব্যবস্থাপনার জন্য সেই অমৃতসরের পাঠানো হয়। সতেরোশো নয় থেকে সতেরোশো পঁয়ষট্টি সালের মধ্যবর্তী বছরগুলি শ্রী অমৃতসর এবং শ্রী হরি মন্দির সাহেবের জন্য অত্যন্ত উত্তাল ছিল। সতেরোশো তেত্তিরিশ সালে জাট জাকারিয়া খান শিকদের প্রতিনিধি কাপুর সিং কে নবাবী স্থাপন উপস্থাপন করেন। তাই হর মন্দির

ভাই মনি সিং কে বন্দি করা হয় এবং সতেরোশো সাইত্রিশ সালে তিনি হত্যা করা হয়েছিল। রাজপুত্র জমিদার মেসে রান্নাঘরে অমৃতসরের কতোয়াল নিযুক্ত করা হয়

হারেম এর মতে ব্যবহার করা শুরু করেন। এই অপমান ও অপমানের প্রতিশোধ নিতে মিরান কোটের ভাই মাতাব সিং এবং মাদি কামবুকের ভাই শুকা সিং নিজেদের ছদ্মবেশ হরমন্দির সাহেবের প্রবেশ করেন। মাসে আঙ্গার মাথা কেটে ফেললেন এবং রক্ষা করেন। ফিরে গেল তাদের ক্যাম্পে। এই বাক্যটি এগারোই অগাস্ট সতেরোশো চল্লিশ তারিখে সতেরোশো তিপ্পান্ন সালে মীর মান্নুর মৃত্যুর পর শিখরা তার স্বাধীনভাবে হরমন্দির সাহেবে আসে। এই সরকারের পাঞ্জাবের নিয়ন্ত্রণ ছিল নামমাত্র এবং শিখরা বিভিন্ন মিশালের ব্যবস্থাপনায় পাঞ্জাবের প্রশাসন পরিচালনা করছে। অমৃতসরে অঞ্চল অঙ্গি মিশালে সর্দার হরি সিং এর অধীনে ছিল। সতেরোশো বাষট্টি সালে ষষ্ট আফগান আক্রমণের সময় আহমেদ শাহ দুররানি বারুদ দিয়ে স্বর্ণ মন্দির উড়িয়ে দেন। একই বছর দীপাবলীর সময় শিখরা আবার হর মন্দির সাহেবে জড়ো হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে।

বিজয়ের পর সর্দার চাচা সিং আলুওয়ালিয়া সমস্ত মিসাইলগুলিকে মুষ্টিমেয় করে তোলে এবং হর মন্দির সাহেবের পূর্ণ পূরণ পতনের জন্য তহবিল সংগ্রহের আদেশ জারি করে। মিশালগঞ্জের সর্দারগণ তাদের ব্রিটিশ সম্পদের একটি অংশ এই তহবিলের জন্য সংরক্ষণ করতে এই তবে সংগৃহীত পরিমাণ অমৃতসরের মহা চন্দ্রের কাছে জমা করা হয়েছিল। আমানত করা হয়েছিল সুর সিং নামে ভাইদের রাজ্যে। সমস্ত

সপ্তম আক্রমণের সময় সতেরোশো চৌষট্টি সালের এক ডিসেম্বর নিহত হলে তখন তিনি দরবার সাহেব পৌঁছান। শহীদ মিসালের সিনিয়র গুরু সিং ত্রিশ জন সিং কে নেতৃত্বে দিয়ে দৃঢ়তার তার সাথে তার সাথে যুদ্ধ করে এবং শাহাদৎ লাভ করেন।

শাসন আমলে তার বর্তমান অস্তিত্বে এসেছিলো। যখন এই দিনগুলিতে দেওয়াল সাজ এবং আলংকারিক ইনলেস এবং খোদাই করা হয়েছিল বিল্ডিং সেই হরমন্দির সাহেবের জন্য রঙিন বরিশাল এবং জমিদারদের কাছ থেকে কেনা হয়। সেই সময় শহরের মানচিত্র তৈরি হয়েছিল সতেরোশো সত্তর পনেরোশো সত্তর খ্রীষ্টাব্দে শহর ও হ্রদের একসঙ্গে নির্মাণ শুরু হয় উভয় পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নির্মিত। আমরা প্রথম শ্রীগুরু আয়তন সাহেবজি পনেরোশো অষ্টআশি সালের ডিসেম্বর মাসে একজন মুসলিম সাধক হযরত মিয়া মিরকি কারা খবরটি ভিত্তি স্থাপন করেন। নির্মানটি গুরু অর্জুন দেব শিখ নিজে তত্ত্বাবধান করেছিলেন এবং বাবা বুদ্ধতি তার সাথে ছিলেন। ভাই গুরুদাস জী ভাই সাগর লোধি এবং আরো অনেক সত্তিকারের শিখ নিয়েছেন। শ্রী হর মন্দির শাহেবদের উঁচু জায়গা বানানোর পরিবর্তে উচ্ছ জায়গায় মন্দির তৈরী করা হিন্দি তারা মৃত জায়গায় বানানোর সিদ্ধান্ত ছাড়াও একটি হিন্দু মন্দির প্রবেশ এবং প্রস্থান করার একটি মাত্র উপায় আছে। কিন্তু গুরু সাহেবজি শ্রী হর মন্দির শাহ। Thank you.